এটি একটি ফলের দোকান। এখানে নানারকম ফল দেখা যাচ্ছে এবং একেক ধাপে ফল সাজানো আছে। আঙ্গুর ফল ও কলা টাঙানো আছে।

এখানে একটি চওড়া এবং খুব লম্বা পাঁচিল দেখা যাচ্ছ--

এখানে ইলেকট্রিক পোলও দেখা যাচ্ছে।

অদ্ধে বিল্ডিংটি অনেক পুরনো এখানে অনে গেট--

এবং সবুজ গাছ দিয়ে ঢাকা।

এবং দূরে একটি স্ট্রেজ আছে। স্ট্রেজ টি খুব সুন্দর করে সাজানো। এখানে অনেক বেলুন এবং আলো দেখা যা--

এবং অনেক শিল্পী এখানে দেখা যাচ্ছে । আশেপাশে অনেক লোকজনও আছে ।